এখানেতো প্রথম যা দেখতে পাইতাছি একটা ছেলে বোইয়ে রইছে।

এরপর দেহ কলম আসে উপরে ফ্যান আসে ।

এরপর দিয়ে এখানে লগে আরও অনেক জিনিস আছে।

হোয়াইট কালারে উম চা বেড কভার দিয়েছে সাজানো।

তারপর দেখি এডা জল সামনে জল আছে জলের সামনে আবার কারেন্টের খুঁ-খুঁটিও আছে ওইদিকে এখানে লাইট পোতা আছে ওইদিকে নারিকেল গাস আছে অনেকটি।

প্রথমত দেখতে পারতেসি এইটা একটা স্কুলের মত এখানে সব চ ছেলেরা ছেলে-মেয়ে সবাই প্রার্থনা করতাসে।

এরো চিহ্ন দিয়ে ওদিকে যাওয়ার জন্য দেওয়া আচে সঙ্গে সঙ্গে উপরে একটি টি_বি আছে এল_ই_ডি টি_বি ।

উই প্লেয়ারসের উই দিকে একদম গাস আসে বড় গাস আবার লাইটিং দুইটা--

সামনে এখানে ফু একটা টপের মতন আসে এইখানে আবার জলও রাখা আসে।

ম্যাটের তিনটা তিন রকমের কালার তার তার ফিচয়ে কারেন্টের বোর্ড আছে।

এ দরজার লগে আবার এখানে পর্দা দিয়ে ইয়ে করা আছে।

ও দেহায় জুতা দুইটা পরসে হাতের মইধ্যে আবার দুইটা জুতা লাগাইন্যা।

তারপরে দিয়া লুহার উম লোহা দিয়ে গেট দেওয়া সামনে ঘরে ঢোকার সামনে টি_ভি ডিস লাগাইছে যে।

তারপর দেহি এখানে একটা আবার লেখা আসে কিতানি লেখা আসে।